সাতজন বড়লোক এবং এ বাচ্চাটা দেখা যাচ্ছে সেই যীশুখ্রীষ্ট ওই জায়গাটিতে | আর অনেক লোকজন রয়েছে।

সবকিছু চারিদিকে এ-উঃ প্রকৃতি দেখা যাচ্ছে ।

এখানে একটি মন্দিরের মতো জায়গা কয়েকটি রাজবাড়ির মতো জায়গা দেখা যাচ্ছে | দূরে একটি--

একটি একটি কোন ডিজনিল্যান্ড মত কোন একটা ল্যান্ড কোনো পুজোর মন্ডল হতে পারে | খুব সুন্দর করে সাজানো চারি দিকটা খুব ইউনিক ভাবে | এটা অন্ধকার ও ছিল মানে রাতের সময় ছিল অনেক লোক জন আছে চারি দিকে |

গাড়ি বাইক সাইকেল অনেক কিছু দেখা যাচ্ছে ।